আমিতো মানে ব্যাবসা চালাতে গেলে তো বুঝতেই পারছিস টাকা তো লাগবেই। হ্যাঁ মানে ওখানে লটকনের দোকান করবি, না আরও অন্যকিছু সব জিনিসপত্র রাখবি? লটকনের দোকান ওখানে করবো না।

সেটাই মানে বিমান একটা কাজ না করলে তো আর হবে না? সেটা তুই আগে দেখ কোথায় সেই মুন্না আছে ওখানে গিয়ে এক এক বছর দু বছর থেকে তারপর তো চলে এসে এখানে দোকানটা করে নিবি।

হ্যাঁ টাকা নাহলে হবে না। টাকা মানে ব্যাবসা যদি করতে চাস তাহলে টাকা

ধর ছোট খাটো হলে ধর আমার এখানেই আছে চোটখাটোর ব্যাবসা। টাকায় ছোটখাটো একটা হয়ে যাবে। কিন্তু আমি বড়সরো একটা খুলতে চাইছি আমি ছোটখাটো আমি আর খুলবো না। যদিও আমার একটা ছোটোখাটো আছে দোকান কিন্তু ওটাতো আর চলছে না। মানে খুললে ওটা চলবে কিন্তু ধর ওখানে এমনই জায়গা ওখানে ছোট করলে বেকার লাভ হবে না অত হ্যাঁ তুই যদি করিস তাহলে একটা বড় করেই করবি ওখানে। ওখানে ধরলে middle position মানে সব লোক টোক যাওয়া আসা ই করে। না ওখানটা তোর বড় যখন চলবে তখন ওখানটা ছোট করে লাভ নেই। হ্যাঁ ওইটা তার জন্য ভেবেছি ওখানেই করবো একটা। হ্যাঁ ওখানে মুন্না কে তো ধরলে পনেরো কুড়ি হাজার টাকা করে দেয় মাসে?

সে তুই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

যা ইচ্ছা তাই কর গো। না ফুটবল খেলবো আমার অনেক শখ ছিল ফুটবল ই করবো খেলবো আর মানে অনেক বড় player হওয়ার। কিন্তু ওই ওই শখটা আর এখন নেই।

কি হবে? যখন খেলবার ইচ্ছা হয়েছিল, তখন তো ফুটবল খেলার জায়গাতেই ছিলাম না।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 ভেঙ্গে গেছলো তার জন্য আমি আর ফুটবলের দিকে অত ই দিই না। পা ভেঙ্গে গেছে তখন তো আর চোট খেলা তো হবেই না বুঝতেই পারা যাচ্ছে। কারণ ধর মুচকে গেলে ঠিক ছিল কিন্তু ভেঙ্গে যখন গেছে তখন ওটাতে আর খেলা যাবে না। হ্যাঁ ধরলে আবার যদি খানিক আমি ই করি বল ফল মারতে ফারতে যেতাম আবার যদি লেগে যেত তখন আবার অসুবিধা হয়ে যাবে তার জন্য আমি আর অত ই করি না। সেতো বটেই দেখ তোর স্বপ্ন ছিল যে এটা সেটা পূরণ হলো না। তো কিছু করার তো নেই যখন ভেঙ্গেই গেছে একবার তখন।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

না আমিও তো ভেবেছিলাম যে আমি cricket ই খেলবো। আমি তো মানে অনেক দূরই চলে গেছিলাম ধর match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 হাঁপসে যাচ্ছি একটু এগিয়েই তারপরে ধর আমার যেটা problem সেগুলো তুই জানিসই।

বুকে যেই ব্যাথাটা ছিল আমার তুই জানিস আগে থেকেই ছিল একটু দৌড়তেই পারতাম না।

সেটাই দৌড়তে পারি না একটু তার জন্যই দেখলাম যে না খেলা তো হবেই না। সেটাই খেলা খেলতেই যেকোনো খেলতে গেলে তো দৌড় করতেই হবে ধর তোর সেটাই তো আমার দ্বারা হচ্ছে না দৌড়। মানে তোর ডাক্তার দেখাচ্ছিস এখনও ডাক্তারে কি বললো ডাক্তার দেখাচ্ছিস? ডাক্তার তো ধর চলছেই মানে যতদিন থেকে আমার হয়েছে ছোটবেলা থেকে সেই।

হ্যাঁ মানে ওষুধ খেয়ে ওষুধ তো অনেক দিন থেকেই চলছে এবার দৌড় ঝাঁপ করতে মানা করছে। কিন্তু তখন ছোটবেলায় তাও অত বুঝিনি তাও দৌড় ঝাঁপ করে খেলেছি অনেক ভালোই খেলেছি।

হ্যাঁ মানে তোর দৌড়~ দৌড়লে অসুবিধা হয় তাই তো? হ্যাঁ অনেক অসুবিধাই হয়। ছোটবেলায় অসুবিধা হতো কিন্তু অত বুঝতে পারতাম না কিন্তু এখন বুঝতে পারছি তো যে হ্যাঁ ব্যাথা করছে আর দৌড়োতে পারছি না। মানে যত বড় হবি তত ঐটা আরো বেশি হবে। বেশি হবে কি আমি তত বুঝতে পারবো যে হ্যাঁ আমার ক্ষতি হচ্ছে কিছু। তখন তো আর ক্ষতি কিছু বুঝতাম না? তখন বাচ্চা ছেলে বুঝেছি হ্যাঁ একটু হেঁপসে গেছি তো গেছি আরো দৌড়োই। তুই ধরলে আর হ্যাঁ এখন বলতে পড়াশোনাই করছি। ওর সঙ্গে যেই কাজটা করছিলাম ওটাই করছি অফিসে যাচ্ছি। হম তো ওখানে ওখানে ব্যাটবল খেলছে এখন ফুটবল খেলেনা না? না আমাদের ঐখানে তো সব ব্যাটবলই খেলে। আমিতো এখন মানে দেখতেও যেতে মানে কি ভাবছি যে হ্যাঁ দেখতে যাবো আবার মনে হবে খেলতে তখন তো আর খেলতে পারছি না। তার জন্য খেলা দেখতে যাওয়াটাও বন্ধ করে দিয়েছি। কারণ দেখতে গেলেই তো জানিস কি মনে হবে যে, হ্যাঁ আমিও খেলি। হ্যাঁ হ্যাঁ একবার যদি মনে হয় না? দেখে এলে তখন আবার খেলতে মনে হবে এইটাই। এটার জন্যই দেখতে যাওয়া বন্ধ করে দিয়েছি। ভালো নয়তো তখন খেলবি আবার তখন দৌড়বি খানিক ব্যাটবল খেলতে গেলেই দৌড়তে হবে।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

তুই যা খেল ফুটবল খেল ব্যাটবল খেল ফুটবলে তো বেশি ব্যাটবলে ধর তোর ফুটবলে পুরো match টাই দৌড়োতেই হবে কোনো কিছু করার নেই।

ব্যাট ধরার সময় দেখ তোর দৌড়তেই হবে আর আমাকে অনেক জোরও তো লাগাতে হবে।

এটার জন্য দেখলাম না এটা তো আর হচ্ছে না, এখন থেকেই কিছু করি নাহলে পরে আবার অনেক দূর চলে খেলতে খেলতে দূর গিয়ে দেখবো যে হ্যাঁ আর আমার হলো না খেলা। তখন বেশি problem হবে। হ্যাঁ মানে তুই এখন থেকেই ছেড়ে দিয়েছিস আসতে আসতে তুই সব ভুলে যাবি ভাই ঠিকাছে নাহলে তখন খেলবি তখন আবার অনেক বড় problem হবে তখন

একটু দূরে ধর চলে গেলাম খেলতে খেলতে অনেক দূরেই, ভালো খেলতে লাগলাম তখন যদি দেখ দেখাগেলো যে হ্যাঁ আর পারছি না খেলতে অনেক অসুবিধা, তখন দেখ কি হবে বুঝতে পারছিস?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

যার জন্য ছেড়ে দিলাম। ভালো করে ধর খেললে মানে

হ্যাঁ ওটা ধরলে ওটা তোর ভালো করে করতে হবে। তাই জন্যেই তো ধর পড়াশোনা তো আমার হচ্ছে না সেরকম ধরে না পড়তে গেলে তো তোর অনেক সেটা আমার আর হচ্ছে না। হ্যাঁ পড়তে গেলে তো অনেক কষ্ট করতে হবে। রাত জেগে ধর অনেক পড়তে হবে কিন্তু আমার রাত জেগে পড়াটা হচ্ছে না। একটু বেশি পড়ছি তখন আবার সেই বুকে problem টা হচ্ছে। তার জন্যই পড়াশোনাও সেরকম হচ্ছে না। ওটাই মানে আসতে আসতে মানে ই করতে হবে। হ্যাঁ সেটাই আসতে আসতে খুব তাই জন্যেই তো honours নেই কোনো আর নেই। engineering নিয়ে পড়বো ভেবেছিলাম কিন্তু সেটা তো আর হলো না। তাই pass course নিয়ে পড়ছি। ওতেই বিশাল চাপ ধরলে তুই নিসনি ভালোই করেছিস ওতে তো বিশাল চাপ engineering না কি বলছিস ওটা। Engineering এ তো অনেক চাপ ধর তোর। তার জন্যে তো ওটা বাদ দিয়ে দিলাম। কারণ ওটা test পরীক্ষার জন্যই এত খাটতে হবে না সেটা বলা যায় না। হ্যাঁ লে ঠিকাছে তুই দেখ কতদূর কি এগোতে পারছিস? হ্যাঁ দেখি এখন তো ধর একটা কাজ করছি তো দেখি ওটাতে কতদূর কি হয়? তাও তো আর বেশিদিন চলবে না। চলবে না বলতে কি? ওটা আমার করা সম্ভব হবে না। কারণ আমার

ব্যাবসা ব্যাবসাটাই ঠিকাছে তোর ওখানে main position আছে ব্যাস।

বসে থেকে হবে ওটা। ওটায় তো আর কোনো অসুবিধা হবে না। দেখি কি

আচ্ছা তাহলে ঠিকাছে এখন রাখছি আবার তোকে পরে ফোন করছি হম

অনন্তর উহারা তিন সখীতে মিলিয়া কথোপ কথন করিতেছে লতা বলায় বেবহৃত হইয়া কিয়ৎক্ষণ অবলক্ষন করিব এই বলিয়া উৎসুক মনে ও সত্রেসন নয়নে নিরীক্ষণ করিতে লাগিলেন এখানে শকুন্তলার শরীর তাপ সতীশ সাতিশয়ে প্রবল হওয়াতে অনোসোমা ও প্রীঙ্গদা সুশীতল জলদ্রো নলিনী জো দোল লইয়া নিয়তখন বায়ু সঞ্চালন কোরিয়া জিজ্ঞাসা করিলেন সখি শকুন্তলে কেমন নলিনী দলবায়ু তোমার সুখজনক বোধ হইতেছে শকুন্তলা কহিলেন সখি তোমরা কি বাতাস করিতেছ তাহারা উভয়ে শুনিয়া সাতিশয় বিষন্ন হইয়া পরস্পর মুখাবলোপন করিতে লাগিলেন বাস্তবিক তৎকালে শকুন্তলা দুস্মন্ত চিন্তায় একান্ত মগ্ন হইয়া একেবারে ব্যাজ জ্ঞান শুন্য হইয়াছিলেন রাজা শুনিয়া ও শকুন্তলার অবস্থা দেখিয়া মনে মনে বিবেচনা করিতে লাগিলেন ইহাকে অত্যন্ত অসুস্থ সরিরা দেখিতেছি কিন্তু এ কি কারণে অসুস্থা হইয়াছে কি গ্রীস দোষে ইহার এরূপ অসুখ কি যে কারণে

সম্ভাবিত নয় প্রিয়নগদা শকুন্তলার অগোচরে অনুসরাকে কহিলেন সখি সেই রাজশ্রীর প্রথম দর্শনের অবধি শকুন্তলার মন এ প্রকার হইয়াছে আর কোন কারণে ইহার এই রূপ অবস্থা ঘটিয়াছে এমত বোধ হয়না অনুসরা কহিলেন সখি আমার এই রূপ অনুভব হয় ভালো জিজ্ঞাসা করিতেছি এই বলিয়া শুকন্তলাকে সম্মোধন কোরিয়া কহিলেন প্রিয় সখি তোমার শরীরের সন্তাপ আর্ত প্রবল হইয়া উঠিতেছে অতঃএব তোমাকে কিছু জিজ্ঞাসা কৰিব শকুন্তলা কহিলেন সখি কি বলিবে বলো তখন অন্বশোহা কহিলেন সখি তোমার মনের কথা কি আমরা তাহার বিন্দু বিসর্গ জানিনা কিন্তু ইতিহাস কোথায় বিরোহীদিগর যেরূপ অবস্থা শুনতে পাওয়া যায় বোধকরি তোমার যেনো সেই অবস্থায় ঘটিয়াছে অতয়েব বোলো কি নিমিত্ত তোমার এই ক্লেশ প্রকৃত রূপে রোগ নির্ণয় না হইলে প্রতিকীর চেষ্টা হইতে পারেনা শকুন্তলা কহিলেন সখি আমার অত্যন্ত ক্লেশ হইতেছে আমি এখন বলিতে পারিব না প্রিয়নগদা কহিলেন আনস্মা ভালোই বলিতেছে কেন আপনার মনের ক্রেস্ট গোপন কোরিয়া রাখো দিন দিন দুর্বল ও ক্রিস হইতেছ দেখো তোমার শরীরে আর কি আছে কেবল লাবণ্য ওই ছায়া মাত্র অবসৃষ্ট রইয়াছে রাজা অন্তরাল হইতে শুনিয়া কহিতে লাগিলেন প্রিয়াঙ্গদা যথার্থই কহিয়াছে শকুন্তলার শরীর নিতান্ত ক্রিস ও একান্ত বিবর্ণ হইয়াছে দেখিলে দুঃখ উপস্থিত হয় কিন্তু এ অবস্থাতে দেখিয়াও আমার মনে কি অর্নিবর্চনীয় প্রীতির উদয় হইতেছে শকুন্তলা মনের বেথা আর গোপন করা অনাবর্ষক বিবেচনা কোরিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ পূর্বক কহিলেন সখি তোমাদের কাছে না বলিবো তো আর কার কাছেই বলিব কিন্তু মনের বেদনা ব্যাক্ত কোরিয়া তোমাদিগকে কেবল দুক্ষ ভাগিনী কৰিব অনশমা ও প্রিঙ্গদা কহিলেন সখি এই নিমিত্তই আমরা আমরা এত জিৎ করিতেছি তুমি কি জানোনা আত্মীয় জনের নিকট দুঃখের কথা কহিলেও দুঃখ অনেক লাভব হয় এই সময়ে রাজা সংকিত হইয়া মনে মনে কহিতে লাগিলেন দুঃখের দুঃখী ও সুখের সুখী যখন জিজ্ঞাসা করিয়াছে তখন এ অবশ্যই আপন মনের বেদনা ব্যাক্ত করিবে প্রথম সন্দর্শন দিবসে প্রথান কালে শ্রোতৃষ্ণ নয়নে বরং বার নিরীক্ষণ করিয়াছিল তথাপিক এখন কি কহিবে এই ভয়ে কাতর হইতেছি শকুন্তলা কহিলেন যে অবধি সেই রাজশাহী আমার নয়ন গোচর হইয়াছেন সেই এই মাত্র কোহিয়া লজ্জা নরম মুখী হইয়া রহিলেন আর অধিক কহিতে পারিলেন না তখন তখন তাহারা উভয়ে কহিলেন সখি বলো বলো আমাদের নিকট লজ্জা কি তখন শকুন্তলা কহিলেন সেই অবধি তাহাতে অনুরাগিণীর হইয়া আমার এই অবস্থান

সখি সৌভাগ্য ক্রমে তুমি অনুরূপ পাত্রেই অনুরাগিণী হইয়াছ অথবা মহানদীর সাগর পরিত্যাগ কোরিয়া আর কোন জলাশয়ে প্রবেশ করিবে রাজা শুনিয়া আলনাত সাগরে মগ্ন হইয়া কহিতে লাগিলেন যা শুনিবার তা শুনিলাম এতো দিনের পরে এতো দিনের পর তাপিত প্রাণ শীতল হইলো শকুন্তলা কহিলেন অতয়েব যদি তোমাদের মত হয় তবে এখন কোন উপায় করো যাহাতে আমি রাজশ্রীর অনুকম্পার পাত্র হই নতুবা আমাকে মনে রাখিয়ো প্রিঙ্কাদা শুনিয়া সাতিশয় সংকিত হইয়া শকুন্তলার অগোচরে অলস বাক্যে কহিলেন সখি আর ইহাকে সান্তনা কোরিয়া শান্ত করিবাস সময় নাই আর

সখি অবিলম্বে শকুন্তলার মনোরোত সম্পুর্ন্ন হওয়া দুস্কর নহে তুমি কি দেখোনাই সেই রাজ্যসী শকুন্তলাকে দেখিয়া অবধি দিন দিন দুর্বল ও পৃষ হইতেছেন রাজা শুনিয়া আত্ম শরীরে দৃষ্টিপাত কোরিয়া কহিলেন যথাতোই এই রূপ খৈয়াছি বটে নিরন্তর অন্তর তাপে তাপিত হইয়া আমার শরীর বিবর্ণ ও মলিন হইয়া গিয়াছে এবং দুর্বল ও পৃষ যত পরণাশ্রী হইয়াছে প্রিয়াঙ্গদা কহিলেন অনুসাহে ইহার মদন লেখন করা যাও আমি পুষ্পের মধ্য গত কোরিয়া দেবসেবা বাবদেশে দেবসেবা বাবদেশে সেই রাজস্বীর হস্তে দিয়া আসিব অনশ্বমা কহিলেন সখি এ অতি উত্তম উত্তম পরামর্শ দেখো শকুন্তলাই বা কি বলে শকুন্তলা কহিলেন সখি আমাকে আরকি জিজ্ঞাসা করিবে তোমরা যা ভালো বোধ করো তাই করো তখন প্রিয়াঙ্গদা কহিলেন তবে আর বিলম্বে কাজ নেই মনমতো এক প্রত্রিকা রচনা করো শকুন্তলা কহিলেন সখি পত্রিকা রচনা করিতেছি কিন্তু পার্শে তিনি অবজ্ঞা করেন এই ভয়ে আমার হৃদয় কম্পিত হইতেছে রাজা শকুন্তলার আশঙ্কা শুনিয়া ঈষৎ হাস্য কোরিয়া কহিতে লাগিলেন সুন্দরী তুমি যাহার অবজ্ঞা ভয়ে ভীত হইতেছ সে এই তোমার সমাগমের নিমিত্ত একান্ত উৎসুক হইয়া রহিয়াছে তুমি কি জানোনা রত্ন কাহাকেও অন্নসন করেনা রত্নেরই সকলে অন্নেষণ কোরিয়া থাকে অনশোয়া ও প্রিয়ংবদাও শকুন্তলার আশঙ্কা শুনিয়া কহিলেন ওই আত্মগুনভ মানিনি কোনো ব্যক্তি শরৎকালীন জোছনাকে আটক পত্র দ্বারা নিবারণ কোরিয়া থাকে শকুন্তলা ঈশাত হাস্য কোরিয়া পত্রিকা রচনায় প্রবৃত্ত হইলেন পরে রচনা প্রস্তুত হইলে কহিলেন সখি

সখি দিগকে কহিলেন ভালো শুনো দেখি সঙ্গত হইয়াছে কিনা তাহারা শুনিতে লাগিলেন শকুন্তলা পড়িতে আরম্ভ করিলেন হে নির্দয় তোমার মন আমি জানি না কিন্তু আমি তোমাতে একান্তে অনুরাগিণী হইয়া নিরন্তর সন্তাপিত হইতেছি রাজা শুনিয়া আর অন্তরালে থাকতে না পারিয়া সহসা সমুখ্যে উপস্থিত হইলেন অনশোয়া ও প্রিয়ংবদা দেখিয়া সাতিশয় হরষিত কোরিয়া সাতিশয় হরষিত হইয়া গাত্রোত্থান পূর্বক পরম সমাদরে পরম সমাদরে স্বাগত জিজ্ঞাসা কোরিয়া বসিবার সম্বর্ধনা করিলেন শকুন্তলাও সাতিশয় বেস্ত হইয়া গাত্রোত্থান করিতে উদ্ধত হইলেন তখন

সখীরা রাজাকে সম্মোধন কোরিয়া কহিলেন মহারাজ এই শিলাতলে উপবেশন করুন রাজা উপবিষ্ট হইলেন শকুন্তলায় লজ্জায় অত্তন্ত জড়ীভূতা হইয়া

অতিশয় অসুস্থা হইয়াছেন উভয়ে ঈষৎ হাসিয়া কহিলেন এখন সুস্থা হইবেন এবং শকুন্তলা শুনিয়া লজ্জায় নর্ম মুখী হইয়া রহিলেন অনশোয়া কহিলেন মহারাজ শুনিতে পাই রাজা দিগকে অনেক মহির্ষী আছে কিন্তু সকলেই প্রিয়সী হয়না অতয়েব আমরা যেন সখীর নিমিত্ত অবশেষে মনো দুঃখ না পাই রাজা কহিলেন যথাৎত বটে রাজা দিকের অনেক মহিষী থাকে কিন্তু আমি অকপট হৃদয়ে কহিতেছি তোমাদের সখি আমার জীবন সর্বস্ব হইবেন তখন

কত কথা কহিয়াছি ক্ষমা প্রার্থনা করো সখীরা হাস্য মুখে কহিলেন যে কহিয়াছে সেই ক্ষমা প্রার্থনা করিবে অন্যের কি দায় তখন শকুন্তলা কহিলেন মহারাজ যদি কিছু কহিয়া থাকি ক্ষমা করিবেন পরোক্ষে কি না বলে রাজা শুনিয়া ঈষৎ হাস্য করিলেন এইরূপ কথোপ কথন চলিতেছে এমন সময় এমতো সময় প্রিয়াঙ্গদা লতা মণ্ডপের বহির্ভাগে দৃষ্টি নিক্ষেপ কোরিয়া কহিলেন অনুষয়ে মৃগশাবকটি উৎসুক হইয়া ইতস্তত দৃষ্টিপাত করিতেছে বোধ করে আপন জননীকে অন্নশন করিতেছে অতয়েব আমি উহার মার কাছে দিয়ে আসি এবং তখন অনশমা বলিলেন সখি ও অতি চঞ্চল তুমি একাকিনী উহাকে ধরিতে পারিবেনা অতয়েব চলো আমিও যাই শকুন্তলা উভয়কে প্রস্থান করিতে দেখিয়া কহিলেন সখি দুজনেই আমাকে ফেলিয়া চলিলে আমি এখানে একাকিনী রহিলাম তাহারা কহিলেন সখি কেন পৃথিবী নাককে তোমার নিকটে রাখিয়া গেলাম এই বলিয়া হাসিতে হাসিতে উভয়ে লতা মণ্ডপ হইতে

কহিলেন সুন্দরী সখীদের নিমিত্ত এতো উৎকণ্ঠিত হইতেছ কেন আমি তোমার সখিস্তানে রহিয়াছি শকুন্তলা কহিলেন মহারাজ আপনি অতি মান্য বেক্তি এই দুখিনীকে অপরাধী কেন করেন এই বলিয়া সজ্জা হইতে উঠিয়া গমন গমন উৎমুখি হইলেন রাজা কহিলেন সুন্দরী একই করো একে এঁকে মধ্যান কালে অতি উত্তাপের সময় তাহাতে তোমার অবস্থা এই এমত অযথায় এই সময় লতা মণ্ডপ হইতে বহির্গত হওয়া কোনো ক্রমে উচিত নহে এই বলিয়া হস্তে ধরিয়া নিবারণ করিলেন শকুন্তলা করিলে কহিলেন মহারাজ ছাড়িয়া দেও সখি দিগের নিকটে যাই তুমি জানোনা আমি আপনার অধীন নই রাজা লজ্জিত ও সংকোচিত হইয়া শকুন্তলার হাত ছাড়িয়া দিলেন শকুন্তলা কহিলেন মহারাজ আপনি লজ্জিত হইতেছেন কেন আমি আপনাকে কিছু বলিনাই দৈদের তিরস্কার করিতেছি রাজা কহিলেন দৈবকে তিরস্কার কেন করো দৈবের অপরাধ কি শকুন্তলা কহিলেন দৈবের তিরস্কার শতবার কৰিব সে আমাকে পরের অধীন কোরিয়া পরের গুনে লোভিত করে কেন এইবলিয়া শকুন্তলা চলিয়া যাইবার উপক্রম করিলেন রাজা পুনর্বার শকুন্তলার হস্ত ধরিলেন শকুন্তলা কহিলেন মহারাজা কি করো ইতস্তত কোরিয়া ইতস্তত ঋষিরা ভ্রমণ করিতেছেন তখন রাজা কহিলেন সুন্দরী তুমি গুরুজনের ভয় করিতেছ কেন ভগবান কর্ণ কখনোই রুষ্ট বা অসন্তুষ্ট হইবেন না শত শত ঋষি কন্যারা গান্ধর্ব বিধান দ্বারা আপনা দিগকে অনুরূপ পাত্রের

এই সম্ভাষণ মাত্র পরিচিত ব্যক্তিকে ভুলিবেন না এই বলিয়া রাজার হাত ছাড়াইয়া চলিয়া গেলেন রাজা কহিলেন সুন্দরী তুমি আমার সম্মুখ হইতে চলিয়া গেলেন কিন্তু আমার চিত্ত হইতে যাইতে পারিবে না শকুন্তলা শুনিয়া মনে মনে কহিতে লাগিলেন ইহা শুনিয়া আর আমার পা উঠিতেছে না যাহা হোক অন্তরালে থাকিয়া আমার অনুরাগ পরীক্ষা কৰিব এই বলিয়া লতা বিতানে আবৃত শরীরে হইয়া কিঞ্চিৎ অন্তরে অবস্থান করিলেন রাজা একাকী লতা মণ্ডপে অবস্থিত হইয়া শকুন্তলাকে উদ্দেশ কোরিয়া কহিতে লাগিলেন প্রিয়ে আমি তোমাবোই আর জানিনা কিন্তু তুমি নিতান্ত নির্দয় হইয়া আমাকে একেবারেই পরিত্যাগ কোরিয়া গেলে তুমি অতি কঠিন পরে তিয়তখন মৌনভাবে থাকিয়া কহিলেন আর এই তিয়া শুন্য লতা মণ্ডপে থাকিয়া কি করি পরে শকুন্তলার মৃনাল বলাই সম্মুখে পতিত দেখিয়া তৎক্ষণাৎ তাহা উঠাইয়া লইলেন এবং পরম সমাদরে বক্ষস্থলে স্থাপন কোরিয়া তৃথার্থ মনো চিত্তে শকুন্তলাকে উর্দেশ কোরিয়া বলিলেন প্রিয়ে তোমার এই মৃনাল গলায় অচেতন হইয়াও এই দুঃখিত ব্যক্তির দুঃখ শান্তি করিলেও এবং তুমি তাহা করিলে না শকুন্তলা আর ইহা শুনিয়া বিলম্ব করিতে পারিল না কিন্তু কি বলিয়াই যাই অথবা এই মৃনাল বলয়ের ছলেই যাই এই বলিয়া পূরণায় লতা মণ্ডপে প্রবেশ করিলেন রাজদর্শন মাত্র ফোর্স সাগরে মগ্ন হইয়া কহিলেন এইযে আমার প্রানেরসরি আসিয়াছেন বুঝিলাম দেবতারা আর দেবতারা আমার পরিত্যাব শুনিয়া সময় হইলেন তাহাতে পুনর্বার প্রিয়াকে দেখিতে পাইলাম ছাতক পিপাসার সুস্খ কণ্ঠ হইয়া জল প্রার্থনা করিল অমনি নব জলধর হইতে সুসিত সুলিল ধারা নিপতিত হইলো শকুন্তলা রাজার সম্মুখবর্তিনী হইয়া কহিলেন মহারাজ অর্ধপথে স্মরণ হওয়াতে আমি আমার মৃনাল বলয় লইতে আসিয়াছি আমার মৃনাল বলয় দেও রাজা কহিলেন যদি তুমি আমাকে যথাস্থানে নিবেদিত করিতে দেও তাহার তোমার মৃনাল বলয় তোমাকে ফিরিয়া দেই নতুবা দেবোনা শকুন শকুন্তলা অগত্যা সম ~সমতা হইলেন রাজা কহিলেন এস এই শিলাতলে বসিয়া পোড়াইয়া দেই উভয়ে শিলাতলে উপবিষ্ট হইলেন রাজা শকুন্তলের হস্ত লইয়া ইয়াৎখন স্পর্শ সুখ অনুভব করিতে লাগিলেন শকুন্তলাও স্পর্শসুখ অনুভব কোরিয়া জোরপ্রায়া হইয়া কহিলেন আর্য পুত্র সত্তর হও সত্তর হও রাজা আর্য পুত্র সম্ভাষণ শোভনে সাতিশয় প্রশপ্রাপ্ত হইয়া মনে মনে কহিতে লাগিলেন স্ত্রী লোকেরা স্বামীকেই আর্য পুত্র এর শব্ধে সম্ভাষণ কোরিয়া থাকে বুঝি আমার মনোরোত সম্পুর্ন্ন হইলো অনন্তর শকুন্তলাকে সমম্মোধন কোরিয়া কহিলেন সুন্দরী মৃনাল বলয়ের সন্ধি সম্মুক্তি সংশ্লিষ্ট হইতেছেনা যদি তোমার মতো হয় অন্য প্রকারে সংহত কোরিয়া পড়াই শকুন্তলা ঈষৎ হাসিয়া কহিলেন তোমার যা অভিরুচি অনন্তর রাজা নানা চলে বিলম্ভ কোরিয়া শকুন্তলার হস্তে মৃনাল বলয় পোড়াইয়া দিয়া কহিলেন সুন্দরী দেখো

যদি তোমার মত হয় উৎকার দ্বারা পরিষ্কার কোরিয়া ডিপ এবং শকুন্তলা কহিলেন তাহা হইলে অত্যন্ত উপকৃত হই বটে কিন্তু তোমাকে অতদূর বিশ্বাস হয়না রাজা কহিলেন সুন্দরী নানা নতুন ভৃত্য কখনো প্রভুর আদেশ আদেশের অতিরিক্ত করিতে পারেনা শকুন্তলা কহিলেন ওই ভোক অতি ভক্তি চোরের লক্ষণ অনন্ত রাজা শকুন্তলার চিবুকে ও মস্তকে হস্ত প্রদান কোরিয়া তাহার মুখ কোমল উত্তলন করিলেন শকুন্তলা চৌকিটা ও কোনকিটা হইয়া রাজাকে বারং বার নিষেদ করিতে লাগিলেন রাজা কহিলেন সুন্দরী সংখ্যা কোরীয় না এই বলিয়া শকুন্তলার নয়নে ফুৎকার প্রদান করিতে লাগিলেন